এখানে অনেক মানু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এখানে অনেক মানুষ দাড়িয়ে রয়েছে এর সামনে একটি অটো ও একটি চার চাকা গাড়ি রয়েছে ।

কেউ কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য।

এটি একটি বাজারের ছবি। এখানে অনেক মানুষ বাজার করতে এসেছে এবং কারো কারো হাতে আবার ব্যাগ ও রয়েছে।

টিস গারো সবুজ রঙের হেড রয়েছে পিছনে গারো সবুজ রংয়ের গাছপালা দেখা যাচ্ছে।

সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর।

সকল মানুষকেও অস্পষ্ট আলো দ্বারা দেখা যাচ্ছে।

এবং একটি লাল রঙের চাদর রয়েছে দেওয়ালের রং সাদা।

এবং চারিদিকে ছোট বড় কারো সবুজ রঙের গাছপালা রয়েছে বারাকপুর পৌরসভার লোহার গেট -টি নীল রঙের।

আগেকার দিনে পালতোলা জাহাজ নৌকা--

স্টেশন -এর ওপরে ছাউনি করা আছে সাদা ও নীল রঙের টিন দিয়ে।

দাঁড়িয়ে রয়েছে ওপরে সাদা রঙের দুটি বড় আলো জ্বলছে এবং প্রত্যেকটি জিনিস খুব সুন্দর।

এখানে বিদ্যালয়ের কিছু ছাত্রী বসে নি নিজেদের ভাগে ভাগ হয়ে গোল হয়ে বসে রয়েছে।

এখানে কয়েকজন রাজমিস্ত্রি নিজেদের কাজ করছেন সামনের তিনটি লাল রঙের চেয়ার রাখা রয়েছে।

সামনে বড় বড় জানালা রয়েছে।

বিয়ে বাড়ির প্রবেশ দ্বারের গেট -টি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং বিল্ডিং -টি নীল রঙের।

রংয়ের কাপড় ঝরানো আছে। দেয়ালের রং--